উনিশ চব্বিশ সালে কলকাতায় মেয়র নির্বাচিত হলেন। ঠিক আছে। সেই হওয়ার পর হচ্ছে আহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের CO হিসাবেও কাজ করেছেন। তাপ উনিশ পঁচিশ সালে জাতীয়তা বাদের জন্য উনার Round up এ বসুকে মানি গ্রেপ্তার ও করেছিল। তারপর মান্দালাতে কারাগারে পাঠানো হয়েছে। সেখানে তিনি যক্ষা রোগেও আক্তান্ত হন। এরকম মানি ভিবিন্ন জিনিস পুঁটিকে তুলেছে ছোট ছোট বিষয়।

ঐ আহ জানুয়ারি মাসে উনিশ একচল্লিশ সাল। তিনি সতেরোই জানুয়ারি তিনি ঐ কলকাতার এলি~এলজিন রোডের বাড়িতে ।উনার বাড়িত এলজি রোডের ওখানে ছিল কলকাতাতে একটা। তো ওখান থেকে মানি ব্রিটিশরা নর্ট-বেঙ্গলে যাওয়ার পরে তিনি পালিয়ে গিয়েছিল। এবং তার যে ভাইপো ছিল যে শিশির কোমার নামে।, ঐ শিশির কোমার কে সাথে নিয়ে পালিয়েছিল। মোগো Station পৌছেছিল। এবং তৎকালীন ভারতের আর কি বিহার তিনি গিয়েছিলেন। এবং এর পিছনে ও তো অনেক কাহিনী আছে তাইনা বল?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 হ্যা। তারমানি সে তো নেতা হিসাবে ও বেশ জনপ্রিয় ছিল। এছাড়া ও তার দূরদান্ত উদাহরণ যে, আধুনিক ভারতীয় নেতারা অনেক তার আর কি উনার থেকে শিক্ষতে পাড়েন। তাই না? আর সম~সামার্থের উপর ধীরআস্থা এবং স্বাধীন ভারতের লক্ষ্যে উনি নিরস্বর্থ ভাবে তিনি কিন্তু লড়ে গেছেন। এবং তিনি খুব অনুপ্রেরণা দায় নেতা একজন। হ্যাঁ তিনি যে মানি নেতাজী যে একজন অনুপ্রেরণা কারী মানি সেটাতো দেখিয়েছে যে, নেতাজী সবসময় ভারতকে মানি অধ্যম্য শক্তির মানি আদ্যতিক জাতি হিসাবে বিশ্বাস করতেন। যদিও তিনি উনিশ চুয়াল্লিশ সালে যে, সামরিক অভিযান পরিচালনা করেছেন ।তার মাধ্যমে তিনি অভিলম্বে ভারতকে মুক্তি করার সফল হতে পাড়েননি। কিন্তু কখনোই তিনি আশা হারাননি। এটাই হচ্ছে সব থেকে বড় একটা জেদ।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 এছাড়া ঐ যে, উম তোমার উপাধি দেয়ার ঐটা কি দেখিয়েছে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর দেশ এবং জনগনের প্রতি তার সেবা স্বীকৃতি স্বরূপ সুভাষ চন্দ্র বসুকে যে দেশ নায়ক দিয়েছিল? এই Point টা কিন্তু খুব ভালো একটা Point এটা অব্যশই দেখিয়েছে। হ্যাঁ, হ্যাঁ এটাও ছিল। আর হচ্ছে যে, সুভাষ কেন নেতাজী বলা হইছে? যে, শুভ চন্দ্র বসু ছিলেন ভারতের একজন মহান নেতা। তার দেশবাসী তাকে নেতাজী বলে ডাকে। কারণ, তাদেরকে সঠিক পথে পরিচালিত করেছিল। কারাগারে থাকার প্রতিকূলতার মধ্যেও তিনি সবাইকে Continuously সঠিক পথ দেখিয়েছেন। হ্যাঁ। এছাড়াও তো নেতাজী সুভাষ চন্দ্রের অনেক ভালো ভালো আর কি গুণাবলিও রয়েছে। এই যেমন প্রথম কথা, তিনি একজন ভালো মানুষ। এবং তার নেতৃতে অনেক গুণমান ও রয়েছে। যেমন দরো সম্মানীয় নেতা। এবং দেশপ্রেম যে উনার মধ্যে এত রয়েছে। মানি তিনি ছিলেন দেশপ্রমিক এককথায়। মহাত্মা গান্ধী তাকে দেশ প্রেমিক কে দেশ প্রেমিক বলে গিয়েছেন। যেটা সবথেকে বড় পাওনা উনার ছিল। এছাড়া তো অনুপ্রেরণা মূলক হয়েছেন তিনি। তিনি হাজার হাজার যুবক এবং নারীকেও কিন্তু অনুপ্রাণীত করছিলেন। আহ তিনি। ওখানে নেতাজীর প্রিয় গান ও দেখিয়েছে। ভারতের গ্রা~গ্রাম ফোন কোম্পানি আছে। যেটি নেতাজীর প্রিয় গান সম্মেলিত দিল্লি চল শিরোনামের একটি বিশেষ এ্যালবাম ও বের করছিল। তবে জনগণ ও মনের মত একি সুরে মানি সুর

তারপর তুমি এটা কি জানো কে আসলে ভারত কে স্বাধীনতা দিয়েছিল? না, সেরকম ভাবে আর কি পড়া হয়নি। তবে শুনেছিলাম যে মহন দাস গান্ধী ও ঝাড়ন নিউরোর নেতৃতে যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আহ বছরের পর বছর সহিংস প্রতিরোধের জন্য উনিশ সাতচল্লিশ সালে ঐ স্বাধীনতা হয়। তখন ঐ উপমহাদেশে বিবক্ত হওয়ার আগে এবং পরে ভারত এবং পাকিস্থান দুটি পৃথক রাষ্টে ব্যাপকভাবে সরকারে সহিংসতা করেছিল। তবে Details আমি জানিনা। হয়তো এটাও হয়তো দেখা যেতো তোমাদের ঐ আহ দেখিয়েছে হয়তো তাই না? হ্যাঁ উনার সাথে সাথে আরও অনেক মুক্তিযুদ্ধাদের দেখিয়েছে। মহাত্মা গান্ধী তারপরে হচ্ছে যে, সুভাষ চন্দ্র বসু তো অব্যশই ছিলেন। এছাড়া প্রহদ সিং, কিং সাদ্দার, বল্লব ভাই পেটেল, জহল লাল নেহেরু, গাল গঙ্গা দর তিলক, লালা রাজ পত রায়, লক্ষী ভাই প্রচুর জনকে এর মধ্যে পুঁটিয়ে তুলেছে। আহ বাহ ওখানে লক্ষী ভাইকে ও দেখানো হয়েছে? তাহলেতো বেশ Interesting বেড়িয়েছে। তাহলে এত সব কিছু বইটাতে দেওয়া রইছে তাই না? হ্যাঁ। আবার নেতাজীর যে Main main স্লোগান গুলি না যেগুলো উদ্ভদ্দ করে মানুষকে। তখনকার দিনে বিল্পবীদের উদ্ভদ্দ করতো। যেমন, আহ তোমরা মুজে আহ খুন্ড মে তোমে আজাদী দে দুঙ্গা। আহ তারপর হচ্ছে স্বাধীনতা দেওয়া হয় না নেওয়া হয়। আহ আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা বিদ। এই রকম বিভিন্ন উনার সব স্লোগান গুলো ভালভাবে পুঁটিয়ে তুলেছে।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 হ্যাঁ সেই সময়ইতো। তারপরে হচ্ছে কতবার জানো একটা জিনিস স্বাধীনতা লড়াইয়ের জন্য তিনি এগারো বার জেল খেটেছে। ভাবতে পাড়ছ? হ্যাঁ এটাতো শুনেইছি। এবং আহ তাও তিনি কিন্তু কখনো মনবল ভাঙ্গেনি। সব পরিস্থিতিতে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তবুও তিনি কখনো পিছ পা হননি। তার জন্যই হয়ত তিনি এখন আমাদের কাছে এতটা স্মরণীয়। হ্যাঁ। তারপর তো একটা বিমান দূর্ঘণায় সন্ধেহজনক পরিস্থিতিতে তাকে হত্যাও করা হয়েছিল। উনার মৃত্যু রহস্যটা তো এখনো আজ অব্ধি আমাদের কাছে রহস্য। হ্যাঁ। ওখানে নিশ্চয় ভগৎ সিংকেও দেখিয়েছে বল? ভগৎ সিং তারপর আরও যারা রয়েছেন। হ্যাঁ। ওখানেতো সকলকে দেখিয়েছে। তারপর হচ্ছে নেতাজী পুরস্কার পেয়েছিল। ঠিক আছে জিতেছিল। অনেক পুরষ্কার পেয়েছেন। সেগুলি দেখিয়েছেন। তারপর এটা দেখিয়েছে খুব ভালভাবে কেন গোপনে তিনি ভারত ত্যাগ করেছেন? এটা তো তুমি অনেক বইতেই পড়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক বলেছ।

ঐজাপানি কর্মকর্তারা প্রথমে নেতাজীর বিমানকে ঘুড়িয়ে দিয়েছিল। এবং তার ছয় সহযোগীর পাঁচ জনের থেকে আলাদা করে এবং শুধুমাত্র একজন তার সাথে ভ্রমণ করার অনুমতি আর কি পায়। এবং বিষণ রক্ষণা বেক্ষণ করা হয়েছিলে। এবং গোপন হিসাবে। যেহেতু সে গোপনীয় ছিল। এবং অন্যান্য দেশগুলোকে শ্রেণিবদ্ধ করেছে। এছাড়া ও তিনি তো সম্পূর্ণ এই আহ লড়াইটা গোপনে থেকেই আর কি করছিল আর কি। কারণ আহ তাকে তো মৃত্যুর জন্য তাকে মেরে পেলার জন্য অনেক চেষ্টাই করা হয়েছিল। সেই হাত থেকে বাঁচতেই তিনি আর কি এই সিদ্ধান্ত নিয়ে পালিয়েছিল ভারত থেকে আর কি। হ্যাঁ আর একটা জিনিস দেখেছি জান। যে, তিনি তার শিক্ষকে মার দড় করছিলেন। মানি কথিত আছে যে, ওটনের বর্নবাদী তার ভারতীয় ছাত্রদের প্রতি উচরিক্ষল আচরণ করেছিল। তা সুভাষ এবং আরও কয়েকজন ইতিহাসের অধ্যাপককে শারীরিকভাবে মানি আহ মানি বি~লাহিত করেছে। একদম তাকে প্রেসিড্রেসি কলেজের আইকন প্রধানকে মানি একদম সিঁড়ি থেকে নিচে পেলে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। যদিও এটি বিশেষ মানি সম্ভবত সম্পূর্ণ নয়। আহ আচ্ছা। তবেতো অনেক কিছুই দেখিয়েছে। দেখতে হবে জিনিসটা। এছাড়া ভগব সিং এর কি কিছু কাহিনী দেখিয়েছে যে ভগৎ সিং কে নিয়ে কিছু? হ্যাঁ তিনি তো একজন অব্যশই একজন স্বাধীনতা সংগ্রামী। তাকেতো দেখাবেই

তিনি দিল্লি কেন্দ্রিয় আইন সভায় বোমা হালমায় চেষ্টা করেন ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঠিক আছে। এই রকম ছোট ছোট জিনিস দেখিয়েছে। যান ভগৎ সিং কি বিশ্বাস ঘাতকতা করেছে? হ্যাঁ শুনেছিলাম। ঐ ভগৎ সিং নামে একজন কেউ হয়তো। আমার ঠিক মনে নাই তবে পড়েছিলাম এক জায়গাতে। হ্যাঁ ঠিকই পড়েছিলে। ওটাও দেখিয়েছে। ভগৎ সিং আবার ঈশ্বর কে ও বিশ্বাস করতেন না। ভগৎ সিং এর সম্পর্কে অনেকটাই দেখিয়েছে তারপর। আহ অহ আচ্ছা আচ্ছা। ভগৎ সিং এর যে আহ মানি স্লোগান ওগুলি কি আহ তুমি মানি ওখানে দেখিয়েছে? উনারতো অনেক স্লোগান ও ছিল। হ্যাঁ হ্যাঁ। তারা আমাকে হত্যা করতে পাড়ে কিন্তু তারা আমার ধারণাকে হত্যা করতে পাড়েনা। তারপর তারা আমার শরীরকে চুর্ণ করতে পাড়ে তারা আমার আত্মাকে চুর্ণ করেতে পাড়েনা। এটা বেশ Famous ছিল। এটা ও দেখিয়েছে।

মনে করা হয় তাকে। এবং তারও তো অনেক অবধান রয়েছে অনেকই। এছাড়াও ভগৎ সিং ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু নিজের জীবনও উতসর্গ করেছিলেন তাইনা? খু অল্প বয়সেই করেছিল সেটা। হ্যাঁ। আর তুমিও এত কিছু দেখেছো নাকি? খুব ভালো গো বইটা। তুমি একবার মনে করে দেখো বইটা। উম hello হ্যাঁ সুরিয়া বল কি করছো? এইতো কি করবো বসে ছিলাম তোর ব্যাপারটা কি বলতো একবার একবার করে যাচ্ছিস একবার করে আসছিস কেনো? আহ ওই একটু কাজ ছিলো তো তো এখন ঢাকায় আছি তাই ভাবলাম যে একটু কলটল করি কথা বলা বলি কারন ঐযে আমরা তো আলোচনা করছিলাম । tree plantation নিয়ে তো ভাবলাম একটু তোমার তোমার সঙ্গে একটু আলোচনা করিই আবার আবার এই জন্যেই ফোন করা তো যদি ব্যস্ত থাকো তাহলে উম অসুবিধা নেই আর যদি ফ্রি থাকো তাহলে কথা বলতে পারো আর কি। না না ঠিক আছে আমি এখন একটু ব্যস্ত নেই আমি এখন ফাঁকাই আছি তো ভালোই করলে যে ফোনটা করলে আমাকে হুম হুম হুম তা ঠিকিই তো উম তাহলে গাছটাছ কি লাগানো হলো তোমাদের গাছ লাগানো বলতে দেখ আহ তোকে তো কাল বললামই যে আমাদের একটা কলেজে থেকে ধর বৃক্ষ রোপন একটা অনুষ্ঠান করা হয়েছে তো ওই একটু আয়োজনের মধ্যে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো যাক অনেকটাই এগিয়ে গেছে তো বাকিটা ধর কিছুটা বাকি আছে অনুষ্ঠানের জন্য তো সেগুলো করবো ফাঁকে একটু তোর সঙ্গে কথা বলেনি তারপরে আবার তখন আবার কাজে লাগবো

তো কতগুলো গাছ লাগানোর আহ কি পরিকল্পনা চলছে । উম আমাদের কলেজের আহ প্রতিপক্ষদের কাছ থেকে তোর আহ বিশ হাজার তারা বলছেন যে মাথা পিছু ধর একশো থেকে দেড়শো মতো ধর গাছ এমনি ধর আনা হয়েছে নার্সারি থেকে আর কিছু কিছু চারা ধর ছাত্র ছাত্রীরা আছেন ধর তারা বলছে যে আমাদের ওইদিকে ধর আরো ধর ওদের ওইখানে অনেক নার্সারি আছে তো ওরা আরো ধর পাঁচশো সাড়ে পাঁচশোর মত গাছ নিয়ে আসবে। উম আচ্ছা আচ্ছা তাহলে গাছ একটা বা আহ অনেক পরিমানে একটা হয়ে যাবে তাইনা ঠিকই আছে আর

বেশি পরিমানে মানে গাছ লাগানোর ও দরকার আছে । একদম মানে প্রথমে কি বলতো প্রথমে একটা শহর পরিক্রমার একটা ব্যাপার মানে একটা ব্যবস্থা করা হয়েছে। তা বৃক্ষ রোপনের সমন্বদয় একটা সড়ক পরিক্রমা বা পরিক্রমা একটা করবে হালকা উপর বেশি দূর নয় আমাদের কলেজ থেকে শুরু করে কিছুটা দূরে গিয়ে আর কিছু কিছু ধর যারা ধর আমাদের জেলা প্রশাসক কে বলা হয়েছে তাকে নেমন্ত্রন করা হয়ছে কলেজ থেকে আর ধর কিছু ধর আধিপত্যিক রাও আছেন তো তারা হয়তো আসবেন অনুষ্ঠানে তারাই উদ্বোধন করবেন অনুষ্ঠানটা তাদের হাত দিয়ে ধর বৃক্ষ রোপন বা আমদের কলেজে যারা বড় যারা শিক্ষক বা আমদের যে professor আছেন আহ ধেত ভুল বললাম principal আছেন তো তিনি আহ তিনি আর ধর আহ বৃক্ষ রোপন টা করে ব্যাপারটা পুরোটা উদ্বোধন করে তারপরে তখন একটা সাংস্কৃতিক বল বা লোকগীতি তারপর নাটক এইরকম অনেক কিছু মানে

ও আচ্ছা আচ্ছা নাহ ঠিকই আছে হ্যাঁ দরকার আছে আর আমাদের বিভিন্ন দেখা গেলো ওই দেখে হয়তো সমাজের আরো আহ দু চারটে লোক প্রভাবিত হবে গাছ লাগানোর জন্য বা গাছের আহ মানে গুরুত্ব টা বুঝতে পারবে আর কি একদম ই তাই আর আসে পাশে কিছু মানে ধর যাদের আশেপাশে কিছু মানুষজনকে আসতে ধর বলা হয়েছে দেখ সমস্ত মানে ব্যাপারটা কিন্তু কোন কলেজের মধ্যে সীমাবদ্ধতার মধ্যে রাখা হয়নি । সবাইকে সবাই কিন্তু অনুষ্ঠানে যোগদান করতে পারে বা ধরো সবাই ঐখানে এসে যে ভাবে যে গাছ আহ নেবে বা গাছ নিয়ে গিয়ে একটা ভালো জায়গায় তে গাছটাকে বৃক্ষ রোপন টা করবে সেটাও করতে পারে সেটাতে ও কোন অসুবিধা নেই তো আমরা এইরকম একটা উদ্দ্যেগ রেখেছি যে কাজ সম্বন্ধে বৃক্ষ রোপন সম্বন্ধে যেটা আমাদের আহ পরিবেশে যেগুলো প্রয়োজনীয় তো বৃক্ষ দ্বারা আমাদের জীবনে প্রয়োজনীয় দ্রব্য হয়ে দাঁড়িয়ে গেছে বা আছে সেটা সম্বন্ধে প্রত্যেক টা মানুষ কে অবগত করাবো অবগত করানোর পরে তাদের কে সমস্ত বিষয়টা ভেঙ্গে আমাদের যারা বড় অধিকর্তৃক বা যারা আছেন তারাই সমস্ত বক্তব্য গুলো দিবেন বোঝাবেন বা তারা বলবেন তারপরে তখন গাছ বিতরন করবো। হুম হ্যাঁ তা কিন্তু ঠিকিই তাও একটা ভালো জিনিস আর তা করা উচিত এই যে যেমন আমাদের এইখানে আমদের এইখানে কিছুদিন আগে ওই উম পুষ্প প্রদর্শনী বলে একটা মেলা হয় যেটা হচ্ছে গাছের প্রতিযোগিতা হয় বা ফুল গাছের প্রতিযোগিতা হয় যেটাকে ধরে নাও যে আহ সমস্ত গ্রামের লোক বা আশে পাশে যারা আছে বা যারা নার্সারির লোক আছে সেখানে প্রদর্শনী করানো হয় যে আহ কার কেমন ফুল ফুটেছে বা কেমন পরিমানে গাছ ফলের গাছ ধরে রাখো আহ এই এগুলো কে কত পরিমানে ঠিকঠাক মতো যত্ন করে বা ভালো ফুল ফুলটা ফোটাতে পেরেছে তো এই ধরনের ওহ একটা মেলা টাইপের হয় পুষ্প প্রদর্শনী সেটাকে বলে মানে ফুলের একটা প্রতিযোগিতা নিয়ে একটা মেলা হয় আর আহ মোটামোটি সাতদিন ধরে চলে তো আমাদের এইখানে সেই মেলাতে কিন্তু অনেক রকমের লোকজন যারা আছে সে সমস্ত লোকজন কিন্তু মেলা দেখতে আসে বা আসে তারা কিন্তু প্রভাবিত হয় বা ওনারাও ভাবেন যে নাহ ওরা যখন লাগাতেন পেরেছে আমরাও বাড়িতে কিছু টপের মধ্যে লাগাই এহ কিছু ফুলের গাছ বা কিছু হয়তো এহ বনসাই এর গাছ তো এই সমস্ত গুলো কিন্তু আহ মেলা মেলা actually মেলাটা হয় এই কারনেই যে লক্ষ্যে যাতে awareness ছড়ানো যায় বা লক্ষ্যে শুধু যাতে মানে বুঝানো যায় বা আমরা বুঝাতে পারি যে না আমাদের সমাজে গাছ লাগানো বা গাছ একে মানুষ করা উম একটা খুব দরকার যে সমস্ত ফুলের গাছেই হোক না কেন আর বনসাই গাছ হোক না কেনো বা যেসমস্ত কাজ গুলো হয়তো বাতাসে অক্সিজেন এর পরিমান বেশি দেয় সে সমস্ত গাছগুলোতে বাড়ীতে অবশ্যই লাগানো উচিত তো এইরকম একটা কিন্তু মেলা চললো বা মেলা হলো জানুয়ারিতে

বা সান্তনা পুরষ্কার এইরকম দেওয়া হয় তো তাদের সেই পুরষ্কার হয়তো কিছু টাকা বিতরন করা হয় বা দেওয়া হয় মূল্য আর সঙ্গে কিন্তু আবার গাছ ও দেওয়া হয় ছোট ছোট চারা গাছ আহ তার পরিপ্রেক্ষিতে কিন্তু চারা গাছ গুলো দেওয়া হয় তো এই যে একটা উম চারা গাছ দিয়ে যে লোককে বুঝানো যে নাহ আবার গাছ লাগান বা গাছ আহ সে গাছ এইবার লাগিয়ে নিয়েছেন পরের বার যাতে আবার অনুপ্রেরনা হয়ে আবার বেশি রকম গাছ লাগানি লাগিয়ে আনা হয় বা উম আহ সে জিনিস গুলো যাতে ছড়ানো যায় তো এই সমস্ত মেলা গুলো কিন্তু আমাদের এইযে এইখানে হচ্ছে আরকি হুম এইগুলা ঠিক কথা আমাদের এইদিকে কিন্তু আহ সেরকম পরিমানে এইরকম মেলা এখনো পর্যন্ত শুরু হয়নি কিন্তু উম আমার দাদাভাই থাকে শিলিগুড়িতে তো শিলিগুড়িতে এইরকম আমি একটা আহ মানে মেলা ছবি আমি দেখলাম সেখানেও কিন্তু এইরকমই নানা রকম বাহারী রকম ফুলের গাছ চাষ করে যেখানে প্রদর্শনী হিসেবে রাখা হয়ে ছিলো আবার ধর তুই মানে তুই ধর কেউ যদি ভাবছে যে আমি সে গাছগুলো কিনবো বা কিনে সেটা লাগাবো বা নেবো সেটারো পূর্ণ ব্যাবস্থা সেখানে করা হয়েছিলো তো ব্যাপারটা কিন্তু সত্যি কথা বলতে খুব ভালোই লাগলো যে মানুষ গাছ সম্বন্ধে বা বৃক্ষ সম্বন্ধে রোপন সম্বন্ধে অনেকে সচেতন হচ্ছে আস্তে আস্তে কিন্তু আরো আবারো সচেতনতা বাড়াতে হবে যে আরো গাছের বৃক্ষ রোপন সম্বন্ধে সেগুলো কে আরো মানে আরো বৃদ্ধি করতে হবে কিন্তু গাছগুলো মানে আমাদের জীবন বা জীবন যাত্রার যে সৌন্দর্য এবং ধর মনকেও কিন্তু মুক্ত মানি যুক্ত রাখে । না প্রতিটি মানে প্রতিটি গাছই কিন্তু খালি জমিতে বা সমুদ্র সৈকত গুলি বা নিচু অঞ্চলে রাস্তার ধারে কিন্তু লাগাতে হবে এটি অত্যান্ত মানে মানে কি বলবো তোকে লাগানো তো উচিতই

হুম হুম হুম সে তো বা আছেই বা সেসব বাহ কিছু অসাধু লোকজন তো আছেই আমাদের সমাজে চলতে গেলে আহ কিছু ভালো লোক কিছু খারাপ লোক তো থাকবেই কারন এহ সেরকম করেই তো সমাজ তৈরি। সব রকমেরই লোক থাকবে তো এইটা আমাদের আহ আমরা জনসাধারন বা আমরা যারা আছি বা আমদের প্রশাসন যারা আধিপত্যকরা আছে তো তাদেরকেও একটু দেখা উচিত আহ সমস্ত গুলো নজর গুলো দেওয়া উচিত আর আমরা যারা জনসাধারন আছি তাদেরকে ও একটু সচেতন হওয়া উচিত এইসব আহ ব্যাপার গুলো নিয়ে

কিছু কিছু মানে লোভী মানুষ টাকার জন্য আহ পয়সার জন্য কিন্তু এইরকম কাজ করছে আবার ধরাও পড়ছে সেটা কথা নয় কিন্তু ধর এইযে বড় বড় গাছ গুলো যে মানে নিজে আত্মস্বার্থের জন্য যে কেটে ফেলছে কিন্তু তারা এইটা ভাবছে নাহ তুই যদি এইরকম করে না যদি গাছ কাটা হয় বা তারা না যদি কাটে তারা তো একদিন তো তাদের ই তো তাদের জীবনের মধ্যে তো প্রভাব পরবে তারা তো ধর আমাদের পরিবেশ থেকে তো আলাদা নয় কিন্তু সেটা কিন্তু তারা বুঝবেনা তারা কিছু টাকা পয়সার জন্য

উচিত আমাদের যে প্রতিকুল পরিস্থিতি উন্নতি করার জন্য কিন্তু আরো বেশি করে গাছ লাগাতে হবে হুম হুম হুম আরো বাড় বেশি করে গাছ লাগাতে হবে তার উপরে দেখবে আহ যেমন আমি আমার কথাই বলি আমি যেমন বাড়িতে গাছ লাগাই বা বাড়িতে টপের মধ্যে অনেক রকমের গাছ আমি আহ লাগিয়ে আছি বা লাগানো আছে আহ সিজনের যেগুলো হয় সেগুলো তো হবেই আর যেগুলো হয়তো সবসময়ের জন্য হয় বারো মাসের জন্য হয় সে সমস্ত গাছ গুলো কিন্তু আমার বাড়িতে আছে । যেমন যে যে সমস্ত গাছ গুলো হয়তো অক্সিজেন বেশি দিচ্ছে বা যে সমস্ত গাছ গুলো বাতাসের অক্সিজেন এর পরিমান বেশি দেয় আমাদের শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য ভালো সে সমস্ত গাছগুলো যেগুলোকে আমরা ঘরের ভিতরে রাখতে পারি যেটা আহ রোদ্র নাহ হলেও চলবে বা রোদ্র না খেলেও চলবে ওই সমস্ত গাছ গুলো কিন্তু ঘরের মধ্যে আমি লাগাই বা আছে আমার বাড়িতে তো এই সমস্ত গাছ গুলো আশা করা যায় যে সবার একেই যারা শহরে থাকছে বা শহরে যারা আহ ছোট জায়গা নিয়েও যারা আছে বা বাড়ি আছে তাদের হয়তো বাড়ির ছাদে হোক বা ঘরের কোন কোনে হোক এই সমস্ত গাছ গুলো লাগানো উচিত এহ অন্তত পক্ষে নিজের বা নিজের বাড়ির আহ আশে পাশের যেই পরিবেশ টা সেটা তো অন্তত পক্ষে অক্সিজেন একটু আহ উম মানে শুদ্ধ অক্সিজেন টা পাবে তাইনা তো এইটা করা কিন্তু অবশ্যই উচিত আমাদের। একদমই তাই তুই দেখনা আধুনিক সভ্যতার শুরু কিন্তু হয়েছিলো মানে আমাদের আহ গাছ মানে বৃক্ষ দিয়েই কিন্তু এইবার কি বলতো গাছ কেটে মানে জঙ্গলকে পরিষ্কার করে দিয়ে গৃহ নির্মাণের কাজটা যে পরিমানে বাড়ছে

বা ধর যেগুলো ধর বা খুব সুন্দর সুন্দর দরজা জানালা যার যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু সমস্ত কিছু করছে এর ফলে কি হচ্ছে বলোতো মাটির নিচে অতি মানে আহ দ্রুত যে ক্ষয় শুরু হয়েছে সেটা কিন্তু এখনো মানে দেখাতো যাচ্ছেই আমরা তো খবরে দেখছিই যে আজকে এইখানে এই হচ্ছে আজকে ওইখানে এই দুর্ঘটনা ঘটছে বৃষ্টিপাতের পরিমান ও কিন্তু কমছে আর মরুভূমি কিন্তু প্রসার কিন্তু হচ্ছে। তুই দেখলি আগের বছরের থেকে এই বছরের গরম বা তাপমাত্রা কিন্তু অতিরিক্ত মাত্রায় পরিমান বেড়ে গেছিলো, তো এইরকম যদি বৃক্ষ রোপন যদি না করে যদি বৃক্ষ এইভাবে কাঁটা হয় শুরু করে বা আরো যদি বাড়তে শুরু করে তা আমার মনে হয়না যে আমাদের এইদিকে বোধহয় মরুভূমি হতে বেশিক্ষন সময় লাগবেনা আর পরিবেশের ভারসাম্য কিন্তু এইভাবেই নষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এইটা পরিবেশের ভারসাম্য তো আহ নষ্ট হচ্ছেই, আর আমি দেখছি যে নাহ শহরের অনেক লোকই আছে যারা অহেতুক পরিবেশ সচেতনের কাজ কর্ম করছে কিন্তু তারা তাদের হয়তো জায়গা নেই বা তারা হয়তো লাগানোর একটা উপযুক্ত জায়গা পাচ্ছে না কিন্তু দেখছি যে আমার বন্ধু বান্ধবের মধ্যেই আছে বা আমার চিনা জানা অনেকজন আছে কারন আমরা

সৌখিন বা সৌন্দর্যের ব্যাপার আছে সে সমস্ত আর সবাই মিলে একটা গ্রুপ আছে আমাদের তো সেখানে দেখি বা আলোচনা হয় আমাদের এখন শহরের দিকে দেখতে গেলে অনেক লোকই আছে যারা এই উম সৌখিন ব্যাপারটা দিকে চলে এই যে হয়তো জায়গা নেই বাড়িতে ছোট একটা বা দুটো ঘর মিলে থাকছে তো সেখানেও কিন্তু আরে এই গাছ টপ এর মধ্যে দুই চারটে গাছ হয়তো লাগাচ্ছে বা বারান্দায় বেলকনিতে হয়তো রাখছে হ্যাঁ এইরকম কিন্তু দেখা যাচ্ছে যেমন আমার বাড়িতেই দেখছি যে মানে আমি যে গা গাছ গুলো লাগাই বেশি তো সেই গাছ গুলোতে মধ্যে হয় যে মানে আমি যেটা দেখি যে, যেই গাছ গুলোর অক্সিজেনের পরিমান বেশি দেয় আমাদের পরিবেশের জন্য এবং আমি বেশি লাগাই বা সে গাছগুলো আহ বেশি আহ লাগানোর চেষ্টা করি যাতে আহ আমাদের সমাজে অক্সিজেনের পরিমান টা বাড়তে পারে এবং ছোট থেকে ছোট গাছ বেশি পরিমানে অক্সিজেন টা দিতে পারে তো এই এই গুলো চিন্তা ভাবনা আর কি করি এই চিন্তা ভাবনার মধ্যে দেখা যায় যে আমাদের আশে পাশে যারা আছে তারাও কিন্তু আহ আমায় দেখে হয়তো হম মানি প্রেরিত হচ্ছে বা আমার বাড়িতে যারা আসছে বা দেখছে তারা হয়তো দেখে খুশি হয়ে বলছে যে নাহ আমিও লাগাবো বা আমার কাছে জিজ্ঞাসা করছে যে কি গাছ লাগালে ভালো হয় বা কোন গাছ কোন সময় লাগানোর প্রয়োজন বা কি দিতে হয় সার বলো বা উম কিভাবে পরিচর্যা করতে হয় এইসমস্ত গুলো কিন্তু লোকজন দেখি যে উম আমার কাছে জিজ্ঞাসা টিজ্ঞাসা করে তো শুনে ভালো লাগে বা হয়তো আমিও উম সমাজের জন্য কিছু করতে পারি যে লোক দুটো লোককে যদি আমি গাছ লাগাতে বলতে পারি বা তারা আমার জন্য যদি গাছ আহ আমার কথা শুনে যদি বা আমাক আমাকে দেখে যদি গাছ লাগাতে পারে তাহলে আমি মনে করি যে নাহ এইটা ভালো উদ্যোগ তাইনা একদম ই তাই তার পরিমান মানে অনুসারে কিন্তু বৃক্ষরোপন যেমন ভাবে করতে হবে তেমনি কিন্তু বৃক্ষ কাঁটা টাকেও বন্ধ করতে হবে শুধু মনে রাখলেই চলবেনা মানে মানে কোট কাজ ও করতে হবে কিন্তু তার জন্য যে প্রয়োজনের মত যত্ন গাছের যে যত্ন নেওয়া বা গাছ বাঁচানোর যে সমস্ত কর্মসূচি গ্রহন করতে হবে সেটা কিন্তু আমাদেরই আহ কলেজের যে তোর বৃক্ষ রোপন অভিযান টা আমরা শুরু করেছি তো আমাদের উদ্দ্যেগ আছে যে এই বার থেকে শুরু করবো বা একদম ভালো ভাবেই প্রত্যেক বছর ধরে আমাদের যে আহ বৃক্ষ রোপন যে অভিজানটা হয় খুব ছোট করে হয় কিন্তু এইবার ধর

সে তো অবশ্যই তারপরও তুমি হয়তো বা বাড়িতে আহ যদি জায়গা নাহ থাকে বা জায়গা যদিও থাকে তাহলে হয়তো মাটিতে কিছু ফুলের গাছ বলো বা যেমন কোন গাছ বলো যেগুলো সবসময় থাকে সে গাছ গুলো লাগাতে পারো বা হয়তো টপে হয়তো লাগাতে পারো সার, মাটি, গোবর সার কিনে বা গোবর সার যদি থাকে আহ আশে পাশে যদি কারো তাদের কাছ থেকে নিয়ে একটু লাগাতে পারো লাগালে আমার মনে হয় যে বাড়ির একটা সৌন্দর্য বাড়বে বা আহ ভালো লাগবে আর সব থেকে বড় কথা যে তোমার নিজের জন্য ভালো মানে এই বৃক্ষ রোপন বা গাছ যদি থাকে তোমার বাড়িতে তোমার বাড়ির পজেটিভ একটা energy থাকে বা পজেটিভ একটা চিন্তা ধারা গুলো একটু ভালো আসে যে নাহ একটু বাহ আহ চারপাশে একটু পজেটিভ পজেটিভ ভাবনা চিন্তা গুলো কিন্তু মাথার মধ্যে খেলে। একদমই তাই যেখানে ধর প্রচুর পরিমানে গাছ লাগানো থাকে যেমন গ্রামে গঞ্জে ধর কি বলতো গ্রামেগঞ্জে তো ধর ও সবুজ প্রকৃতি ধর গাছের অতিরিক্ত বৃক্ষ রোপন মানে ওইখানে প্রচণ্ড বৃক্ষ থাকার জন্য কিন্তু ও দিকটার কিন্তু পরিবেশের কিন্তু এই যে বাতাসটা কিন্তু পরিশুদ্ধ থাকে আমাদের সমাজে কি হয়েছে বৃক্ষ রোপন হয়তো আছে খুবিই কম গ্রামগঞ্জের তুলনায় কম কিন্তু তার সম ফলে কি হয় বলতো আমাদেরকে আমরা কিন্তু সেরকম ভাবে পরিশুদ্ধ বায়ুটা কিন্তু পায়নাহ বা বাতাস টা হয়তো আমরা সেটা পাইনা, যেটা ধর গ্রামগঞ্জের মধ্যে সেটা দেখা যায় তো গা কিন্তু গাছ ব্যবহার তো তৈরি হয় নানা রকম গাছের মাধ্যমে যে আমরা বাতাস পাই বা অক্সিজেন পাই তা নয় ওর মধ্য থেকে কিন্তু নানা রকম ঔষধ ও তৈরি হচ্ছে হুম হুম তা তো ঠিকই এখন দেখতে গেলে আমাদের হ্যাঁ অনেক ঠাকুরমা দীদার বা আহ তারা আছেন যারা এখনো আমাদের কে গল্প করে শুনান যে আগে তো এতো গাছ তাদের পরিমান ছিলোনা বা আগে তো এতো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রতো পরি কাঠামো গুলো ছিলো না তো আগে করতো আগে ওইযে হম যেগুলো কে বলা হয় আহ বৈদ্য বা হাকিম যে সমস্ত বলা হয় তারা তারা হয়তো গাছের শিকর বা গাছের পাতা এনে আহ সেটাকে ঔষধ বানিয়ে সেটাকে খাওয়াতো বা সেসমস্ত গুলো কিন্তু ছিলো আর দেখেছি বা উম শুনেছি আহ দেখা কথা মানে হ্যাঁ যে আমাদের আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আমার কোন যদি সর্দি কাশি হতো বা কোন কিছু হতো তাহলে দেখতাম যে আমার ঠাকুর মা ওই শিউলি ফুল যেটাকে বলছে তো শিউলি ফলের পাতা এনে বেটে আমাদেরকে রস করিয়ে সেটাকে খাওয়াতো তো তার ফলে কিন্তু তাড়াতাড়ি এহ মানি জ্বর কিন্তু সেইদিন ই সেড়ে যেতো তো এইটা কিন্তু একটা ভালো উম একটা উপাদান বা এই জিনিস গুলো কিন্তু সকলে জানেনা but আজকেল আজকাল কার দিনে কিন্তু লোকজন কিন্তু এই জিনিস গুলো জানেনা কিন্তু যারা পুরোনো যারা আছেন বা পুরোনো যারা রয়ে গেছেন যেসমস্ত ঠাকুরমা দিদি মা জেঠিমা যারা আছেন যে উম পুরোনো আহ যুগের যারা লোক আরকি তারা কিন্তু জানে ইতি মতে যে কোন গাছের রস খেলে কি হয় বা কোন গাছেরা শিকর এহ কোন ঔষধ এর কাজ করে হ্যাঁ এই জিনিস গুলো কিন্তু জানে ওরা একদম কি তাই মানে কি বলতো যে ঔষধের ব্যাপারটা আসলো গাছ যে আমাদের কে বিভিন্ন রকমের ঔষধ প্রদান করে এটাতো সত্যি কথাই কিন্তু এমন ধর কিছু কিছু জায়গা বা এখনো সেরকম গ্রাম গঞ্জ আছে যারা কিন্তু কি বলতো এই গাছের সাহায্যে বিভিন্ন রকম ঔষধ এখনো বানিয়ে থাকেন আর হয়তো মারন রোগ থেকে কিন্তু গাছ থেকে যেসব ঔষধ গুলো তৈরি হয় তারা কিন্তু সেখান থেকে তারা সুস্থ হয়ে যায় কিন্তু আমাদের শহর বাজারের বা আমরা যে শহর অঞ্চলে থাকি এইখানে কিন্তু সত্যি কথা বলতে গেলে দেখ গাছের যে ব্যবহারে যেসব ঔষধ পত্র গুলো তৈরি হচ্ছে কিন্তু মানুষ সেগুলোর প্রতি কিন্ত কম বিশ্বাসী এইগুলো প্রতি বিশ্বাস আর রেখেও উঠতে পারছে নাহ বা রাখেনা মানে দ্রুত চিকিৎসার ব্যবস্থার মাধ্যমে এখন এগিয়ে যাচ্ছে কিন্তু ধর আগে যখন আর গাছের কিন্তু এই ধরনের বিভিন্ন রকমের ঔষধ থেকে কিন্তু অনেক কিছু যে প্রতিকার গুলো পাওয়া গেছে বা এখনো পর্যন্ত অনেক জায়গাতে আছে যেখানে ধর ভালো ভালো ধর

পাশাপাশি আবার ধর নানা রকমের কিন্তু আমাদের সহযোগিতাও করছে হ্যাঁ হ্যাঁ একদম ই আর কি ঠিকিই বলেছো দেখো গাছ তো আমাদের বরাবরই আজ থেকে নয় বিগত আহ যবে থেকে পৃথিবী হয়তো তৈরি হয়েছে তবে থেকে গাছ আমাদের বরাবরই সাহায্য করে যাচ্ছে দেখতে গেলে গাছ আমাদের কৃষকদের ও একটা ভালো বন্ধু যারা হয়তো দেখো যে রোদে ঘাটে মাঠে যারা কাজ টাজ করছে দেখবে যে কোন এক হ্যাঁ বা উম প্রবল রোদের মধ্যে দেখবে যে উম কোন একটা রাস্তার মোড়ে বটগাছ আছে ্বা হয়তো, কোন একটা রাস্তার মোড়ে বকুলের গাছ আছে তো সে গাছের নিচে বসলে কিন্তু অনেকটা ঠাণ্ডা হওয়া যায় বা ঠান্ডা প্রদান করে দেখবে বড় বড় বটগাছ আগে দেখা যেত যে বট গাছের নিচে আমরা বাচ্চারা খেলতাম বা বটের সঙ্গে বাকুরের গাছ একসঙ্গে লাগানো থাকতো যেটাকে উম সেখানে আমরা

হ্যাঁ সহযোগিতা করেছে বা সাহায্য করেছে আগে থেকেই

এখন প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় টা হয় সেটা কিন্তু রোধ করে তার পাশাপাশি কিন্তু সবচেয়ে বড় কাজ কি বলতো আমাদের অক্সিজেন সরবরাহ করে।

কিন্তু এই বৃক্ষ থেকে পাওয়া যাচ্ছে। হুম হুম হুম সেইতো অবশ্যই এইটাতো আহ গাছ পালায় যে আছে যেই পরিবেশ টাকে একটু মানে সামঞ্জস্য করে রাখছে তাছাড়া তো বাকি মানুষ যারা আছেন তারা তো ধরে নাও গাছ কাটতেই ব্যস্ত তো আবার যারা গাছের হয়তো অসাধু কিছু লোক আছে যে গাছ গাছ শুধু কেটেই ফেলছে গাছ লাগানোর কোন আহ নাম গন্ধ ও নেই । তো এইগুলো তো হয়ে আসছে বা বরাবরই দেখছি আমরা আর এখন কার দিনে দেখতে গেলে আগের মত সেই জঙ্গল গুলো নেই হ্যাঁ গ্রামের দিকে বা আগের মত সে সমস্ত আহ দেখতাম যে গাছপালা জঙ্গল হয়ে আছে বা গাছের প্রচন্ড পরিমানে বন টাইপের দেখা যাচ্ছে বা নদীর চারপাশ দিয়ে দেখা গেলো যে হয়তো গাছের গাছ দেখা যাচ্ছে তো সে সমস্ত গুলো কিন্তু আর দেখা যায় না একদমই তাই আবার গাছ লাগানোর একটা ভালো সময় আছে যেটা হচ্ছে কি বলতো জুলাই এবং আগষ্ট মাসের সব থেকে ভালো ভাবে কিন্তু সময় এর বৃক্ষ রোপন করার জন্য উপযোগী মানে তুই এই সময়টা কিন্তু গাছের মানি গাছ লাগালে খুব তাড়াতাড়ি ধর গাছটা বা বৃক্ষ রোপনটা মানে খুব ভালো ভাবে হয় কিন্তু আমরা কি বলতো বৃক্ষ রোপন করতে পারি যেকোন সময় সেটা কথা নয় কিন্তু এই জুলাই আর আগষ্ট মাসে কিন্তু সব থেকে বেশি ভালোভাবে বৃক্ষ রোপন টা করা হয় মানে আমাদের মোট আয়তনের অনুপাতে ধর আমাদের বনভূমি তো অপর্যাপ্ত ফলে ধর পরিবেশের ভারসাম্য হীনতার সৃষ্টি হচ্ছে এবং ভয়ংকর বিপদজনক আহ আমাদের জন্য তাই আমাদের কিন্তু উচিত বেশি করে গাছ লাগানো বা হয়তো মানুষকে আরো বুঝানো বা সচেতন করা যে তোমরা আরো বেশি করে গাছ লাগাও হুম হুম তা ঠিকিই তা ঠিকিই আর ঠিকিই বলেছো এই গাছ লাগানোটা মানুষদেরকে বুঝানো উচিত বা মানুষদেরকে সচেতন হওয়া উচিতই ঠিকিই আছে তবে আমি যেটা বললাম যে তুমি বাড়িতে হয়তো লাগাতে পারো গাছ আহ গাছপালা তো গাছপালা কি লাগাও মানে বাড়িতে কি এমনি ফুলের গাছ বা এমনি কোন গাছ লাগিয়েছ নাকি আহ সত্যি কথা বলতে গেলে আমার বাড়ীতে গাছই লাগানো বা বৃক্ষ রোপনের প্রতি খুব অনেকটাই ধর আগ্রহ আছে বা মানে লাগাই আমার বাড়ীতে তুই কখনো যদি আসিস দেখবি পিছনে যেমন কিছু জায়গা আছে বা ছাদে বারান্দাতে এতো পরিমানে গাছ লাগানো আছে আমার মা এতো পরিমানে গাছ পছন্দ করেন বা ভালোবাসেন তো আমার মাতো প্রত্যেক সময়ই যখনই কোথাও যায় তো একটা করে গাছ তো কিনেই। মানে য যেই গাছটাই ভালো লাগে বেশিরভাগ ধর ফুলের গাছ লাগানো আমাদের বাড়ীতে ভীষণ ফুলের গাছ লাগাই কিন্তু আমার ইচ্ছা যে ফুলের পাশাপাশি তুমি কিছু ফলের গাছ লাগাও because তুমি আহ হুম তোমার একটা যখন একটা উদ্দ্যেগ আছে গাছ লাগানো তার সঙ্গে সঙ্গে। ফলটাও খেতে পাবে এইটা ও একটা ভালো জিনিস যে আমাদের বাড়িতে ধরো সেই রকম তো অনেকটা জায়গা আছে তো বৃক্ষ রোপন করো কোন অসুবিধা নেই কিন্তু তাকে তুমি যত্ন করো ভালোবাসো আর ঠিক পরিচর্যার মধ্যে রাখো যে গাছ এনে লাগিয়ে দিলাম যে ঠিক মত করে তুমি দেখাশুনা করলে নাহ জল দিলে নাহ তার পরিচর্চা করলে নাহ তা কিন্তু করলে হবে নাহ তো আমি সেটা বাড়ীতে বলি যে লাগাও অন্য কোন অসুবিধা নেই আশে পাশে যদি কাদের বাড়ীতে যদি তার লাগাতে চায় তাদের কেউ তুমি অনুপ্রেরনা দাও । গাছ লাগানো উচিত বা এইরকম গাছ লাগালে ভালো হবে তো এই বিষয়টা সম্বন্ধে ও আমি বাড়িতে আলোচনা করি হ্যাঁ একদম ই নাহ এইটা ঠিকিই বলেছো যেমন আহ আমার আমার যেমন বাড়ীতে আছে বা আমি যেমন বাড়ীতে গাছ লাগাই তো গাছের সঙ্গে সঙ্গে ফলের গাছ আছে যেমন ছোট হাইব্রিড লেবু ও আছে লেবুর গাছ বলো পেয়ারার গাছ বলো এদিকে নিমের গাছ হ্যাঁ নিমের বনসাই আছে যেমন বট গাছে বট গাছের বোনসাই আছে বট হ্যাঁ এই সমস্ত গাছ। আর যেগুলো হয়তো তোমার সব সময় থাকবে একটা পাতা বাহার যে টাইপের গাছ গুলা হয় বা যেগুলোর হয়তো অক্সিজেনের পরিমান সবথেকে বেশি মানি যেমন স্পাইডার আছে এরিকা পাম আছে হ্যাঁ ক্যাকটাস আছে এই দিকে মানি প্লান্ট বলে এক ধরনের লতানো গাছ হয় সে গুলো আছে এই সমস্ত গাছ গুলো কিন্তু অক্সিজেনের পরিমান সবথেকে বেশি দেয় আমাদের আহ মানে উম মানে গাছের মধ্যে হম ছোট গাছের মধ্যে এই গুলো এই গাছ গুলো সব থেকে অক্সিজেনের পরিমান টা বেশি দেয় মাত্রায়, তো এই গাছ গুলো আমি ঘরের মধ্যে বা ঘরের বেলকনিতে ছাদে এই সমস্ত গাছ গুলো লাগিয়ে রেখেছি তো উম ভালো লাগে আর actually দেখতে গেলে যে গাছ পরিচর্চা করি বা গাছ নিয়ে গাছ লাগাই বা হয়তো গাছের যত্ন নিই ফলে আহ আমার বাড়িতে যারা আছে তারা দেখে বা খুশি হয় বা একটা সৌন্দর্যের ব্যাপার আছে আমরা ও ভালো লাগে আর আমাকে নিজে যেহেতু থাকবো বা নিজে যেহেতু আহ বসবাস করি তো সেক্ষেত্রে তো আমাকেও পরিবেশটা কেও একটু দেখতে হবে আশে পাশে যেহেতু আমার হচ্ছে বড় জায়গা নেই বা বড় মাঠে জায়গা নেই যে ওইখানে গাছ লাগাবো এসে ক্ষেত্র সে ক্ষেত্রে বাড়িতে যেটুকু পরিমান হয়তো জায়গা পাই বা যেটুকু পরিমান আমরা টপে যে সমস্ত গাছ গুলা লাগাতে পারি ঘরের মধ্যে আমি সে সমস্ত গাছ গুলো কিন্তু আমি লাগানোর চেষ্টা করছি